দোকানটির ভিত্তর একটি কালা রঙের দরজা দেখা যাচ্ছে।

যারগুলার সামনে একটি সোফা দেখা যাচ্ছে।

মানুষগুলোর সামনে অনেকগুলো ঘর দেখা যাচ্ছে।

ঘরের নীচে একটি গাড়িও দেখা যাচ্ছে।

ব্যাংকটির নিচে একটি এ_সি লাগানো রয়েছে।

বালটিটির পাশে আরেকটি বাটি দেখা যাচ্ছে।

নৌকাটির ওপর কয়েকজন মানুষ দেখা যাচ্ছে।

বাইরে এবং ভিতরদিকে নানান ধরনের জিনিস দিয়ে সাজিয়ে রেখেছে।

বালতিটির ঠিক পাশের দিকে সাইকেল -এর ছায়া দেখা যাচ্ছে।

রেইল লাইনের ওপর একটি ট্রেন দেখা যাচ্ছে।

রাস্তাটির আশেপাশে অনেকগুলো গোরু দাঁড়িয়ে রয়েছে।

রাস্তাটির সানমের দিকে অনেকগুলো ঘরবাড়ি দেখা যাচ্ছে।

গোরুগুলোর পাশে একটি গামলা পড়ে রয়েছে।

ঘরের সামনে অনেক গাড়ি রাখা রয়েছে।

বাড়িটির সামনে একটি সাইকেল রাখা রয়েছে।

গাড়িটির পাশে একটি পোস্টার লাগানো রয়েছে।

ঘরের পাশে একটি ফুলের গাছ রয়েছে।

ওপরের ছবিটিতে একটি রাস্তা দেখা যাচ্ছে ।

উপরের ছবিটিতে একটি দোকান দেখা যাচ্ছে।

দোকানের বাইরে সিঁড়ি দেখা যাচ্ছে।

চেয়ারের সামনে একটি কম্পিউটার দেখা যাচ্ছে ।

জিমটির ভেতরে আয়না লাগানো রয়েচে।

টির ভেতর দিকে অনেকগুলো কেক রাখা রয়েছে।

দোকানের ভেতরে রেকে সব জিনিসপত্র লাগানো রয়েছে।

মঞ্চের সামনে সিঁড়ি দেখা যাচ্ছে।

ছিরির সামনে অনেক ঘাস রয়েছে।

ওপরের ছবিতে রাস্তা দেখা যাচ্ছে।

প্যান্ডেলটির সামনের দিকে গাছও দেখা যাচ্ছে।

টেবিলটির ওপরে সব খাওয়ার জিনিস রাখা হয়েছে।

উপরে ফোটোতে একটি ঘর দেখা যাচ্ছে।

ঘরটির ভেতরে ছা ঠাকুরের ছবি দেখা যাচ্ছে।

ঘরটির সামনে একটি সিঁড়ি রয়েছে।

উপরের ছবিতে গাড়ি দেখা যাচ্ছে।

গাড়িটির সামনে রাস্তা দেখা যাচ্ছে।

রাস্তাটির ওপর দিকে একটি ব্রীজে মতো দেখা যাচ্ছে।

গোরুটির পাশে একটি ঠেলাগাড়ি রয়েছে।

গরুগুলো পাশে একটি রাস্তা রয়েছে।

উপরের ছবিতে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে।

মাছগুলার পাশে অনেক দোকান রয়েছে।

উপরের ছবিতে একটি রাস্তা দেখা যাচ্ছে।

রাস্তাটির পাশে অনেক ঘাস রয়েছে।

রাস্তাটির পাশে অনেকগুলো ঘর দেখা যাচ্ছে।

উপরের ছবিটিতে একটি দোকান দেখা যাচ্ছে।

ওপরের ছবিটিতে একটি রাস্তা দেখা যাচ্ছে।

মন্দিরটির সামনে একটি মানুষ দাঁড়িয়ে রয়েছে।

মূর্তিটি একটি টেবিলে রাখা রয়েছে।

উপরের ছবিটিতে একতি রাস্তা দেখা যাচ্ছে।

রাস্তা দিয়ে একটি গাড়ি চলাচল করছে।

নদীটির ঠিক সামনের দিকে অনেকগুলো জঙ্গল দেখা যাচ্ছে।

গাড়িটির পাশে একটি বড় ঘর দেখা যাচ্ছে।

ঘরের আশেপাশে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে ।

ব্যাঙ্ক -এর ঠিক পাশের দিকে একটি এ_টি_এম রয়েছে।